এ প্রথমে একটা স্বপ্না মেডিকেল --

পার্লার এন্ড রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।

এটা একটা বড় বিল্ডিং ।

গার্ডেন টাইপের ঘা গাছপালা দিয়ে এখানে সাজিয়ে সাজানো হয়েছে।

নীচে গ্রাউন্ড ফ্লোরে একটি মাল দোকান রয়েছে গ্রোসারি শপ ।

তারের হয়তো কিছু মাপছে দেখা যাচ্ছে।

ছোট বাজারের ছবি এখানে।

কার্ড দেখা যাচ্ছে টেবিলের উপর আর একটা গ্লাস দেখা যাচ্ছে জলের।

যাবতীয় জিনিস ভিতরে একটি মহিলা দেখা যাচ্ছে দোকানের মালিক মনে হচ্ছে।

তারপর ডান দিকে একটি বে বেড়া দিয়ে বাউন্ডারি দেওয়ানো আছে।

এর সামনে সাইকেল রয়েছে স্কুটি রয়েছে।

দুকানের সামনে সাহা মেডিক্যালের একটি পোস্ট ও রয়েছে।

আর ওপর নীচেও অনেকগুলো বেডশিটের ছবি দেওয়া আছে।

এই ছবিটিতে একটা সুন্দর বিল্ডিংয়ের কাজ চলছে।